তার ম হসপিটাল -এর রোড -এ একটি অ্যাম্বুলেন্স এসসে --

অ্যাম্বুলেন্স টার পিছনে একটি বোলেরো গাড়ি আছে--

ও খম্বাটা থেকে রাউন্ড বনায়ে-এ দুটা --

অনেক দূর দূর থেকে লোক পুজোগুলোতে মন্দিরটাই অনেক গুলো রাইস লাইট লাগা আছে।

ইটা একটা হিরণ। হিরণের--

ডেকোরেশন করা আছে। অনেক লোক আছে। মেলা-আ পুরুষ অনেক জনিয়া এসেসে।